বাঁদিকে অনেক সাইকেল দাঁড়িয়ে রয়েছে | একটা মোরাম রাস্তায় দুদিকে রয়েছে | ওখানে গাছপালা দেখা যাচ্ছে বাঁদিকে একটা গাছের বাগান রয়েছে | একটা গাছ দেখা যাচ্ছে।

এখানে হরিণ অনেক হরিণ রয়েছে অনেক হরিণ গুলো ঘাস খাচ্ছে পিছনে একটা বিল্ডিং রয়েছে বিল্ডিং গুলো সামনে একটা অনেক গুলো গাছ রয়েছে গাছপালা রয়েছে সামনে একটা ঘাসের বাগান রয়েছে পাশে একটা --

একটা ফোয়ারা রয়েছে ফোয়ারার মধ্যে অ্যাঁ অনেক লাইট লাগানো রয়েছে নীচেতে জল পড়ছে পিছনে একটা নারকেল গাছ দেখা যাচ্ছে ।